দাঁড়িয়ে আছে একটা স্কুটি আছে এই স্কুটি -টার রং কালো এটাতে এটাতে অনেকগুলো গাছ আছে ।

দাঁড়িয়ে আছে এটা একটি স্কুল -এর পিক | এটা একটি ঠেলা বাইরে দাঁড়িয়ে আছে অনেকগুলো পিক -টাতে গাছ আছে | পিক -টাতে একটি ফুচকার দোকান আছে।

এই পিক -টা একটি জিম -এর পিক জিম -এর--

রাতের পিক পিক -এর অনেক লোক এই পিক -টাতে অনেকগুলো গাড়ি আছে | পিক -টাতে অনেকগুলো লাইট লাগা আছে ।